এতো সুন্দরভাবে সজ্জায়তো করা হয়েছে এতো সুন্দরভাবে তৈরি করা হয়েছে আমি মন্দিরটিকে দেখে অভূতপূর্ব হয়ে গেছি সুন্দর শ্বেতপাথরের মন্দির আমার খুব ভালো লেগেছে।

দৃশ্যটিতে আমার মনে হচ্ছে কোনো একটা জলাশয় কিংবা হ্রদ সবুজ জলের মধ্যে ছায়া পড়েছে গাছের ছায়া আকাশে নীল।

এ দৃশ্যটিতে একটি অ্যা সুন্দর ফেস্টুন লাগানো হয়েছে যেখানে বাংলা মোদের গর্ব নিয়ে লেখা হয়েছে।

এবং পাস দিয়ে বেশ সুন্দ-ওর ভাবে একটা স্থান তৈরি করা হয়েছে। এই বাড়িটি দেখে আমার মন্ত্রমুগ্ধ হয়েছে মন। আমার।

এতো সুন্দরভাবে আলোকিত করা হয়েছে মন্দিরটিকে যে মন্দিরটা আমার কাছে খুব প্রাণবন্ত মন্দির বলে মনে করা হচ্ছে দৃশ্যটা আমার--

এই দৃশ্যে দেখা যাচ্ছে একটি সাদা রঙের বিল্ডিং নীল জানালা সাদা রঙের বিল্ডিং বেশ কিছু মানুষ সেখানে লম্বাভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে হয়তো এইটা স্বাস্থকেন্দ্র --

দূরে-এর থেকে একটা সুন্দ-ওর সবুজ বনানী দেখা যাচ্ছে। দৃশ্যটি আমার খুব ভালো লেগে --

একটা গাছ রয়েছে রাস্তার ধারে। পাশে সুন্দর সুন্দর টালি দিয়ে বাড়ি। এবং পশে একটি এ গা গাড়ি দেখা যাচ্ছে। দৃশ্যটি আমার খুব ভালো লেগেছে।

এই দৃশ্যটিতে দেখানো হয়েছে। মা তার মেয়েকে কিংবা ছেলেকে কোলে নিয়ে হয়তো মাদাম মেরী বা যীশু খৃষ্ট -এর কোনো সময়কার একটা তুলা ছবি।

এই দৃশ্যটি কোনো একটা জঙ্গলের ছোট কোনো জঙ্গলের একটা দৃশ্য। জঙ্গলের মধ্যে বেশ কিছু উম গাছপালা রয়েছে গাছপালার মধ্যে থেকে --

এই দৃশ্যটিতে দেখা যাচ্ছে বেশ কিছু মাছ নিয়ে একজন মাছ বিক্রেতা মাছ বিক্রি করছে তার কাছে অসংখ্য ছোট ছোট মাছ লম্বা লম্বা সরু সরু মাছ রয়েছে।

এবং একটা হলদে বাস্কেট এর মধ্যে বেশ কিছু মাছ রয়েছে। দাঁড়িপাল্লা নিয়ে সে মাছ বিক্রি করছে এবং মাছ বিক্রি করছে বেশ কিছু লোককে মাছ বিক্রি করছে। দৃশ্যটি আমার খুব ভালো লেগেছে ।

এই ছবিটির দৃশ্যে দেখা যাচ্ছে একটা সাইনবোর্ড করা রয়েছে। এইখানে যোগিরাজের ছবি রয়েছে। যোগিরাজ বলতে পতঞ্জলি মহারাজের ছবি রয়েছে। পতঞ্জলি মহারাজের ছবি দিয়ে এড দেয়ার চেষ্টা করা হয়েছে।

এই দৃশ্যের মধ্যে সবুজ চারিদিকে বনানী দিয়ে ঘেরা এতো সুন্দর ভাবে ডেকোরেশন করা রয়েছে মনে হচ্ছে একটা মল টাইপ -এর যোন দৃশ্যটি আমার কাছে খুব ভালো লেগেছে।

ছবিটির দৃশ্যে দেখা হয়েছে যে একটি নৌকা হয়তো খাল কিংবা নলকূপের ধারে বা কোনো একটা লেক -এর ধারের মধ্যে একটা নৌকাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে।

ছবিটির দৃশ্যে দেখানো হয়েছে একটি এ জলার অ জমি। যে জলা জলা একটা অ জলা প্রাঙ্গন। যে জলা প্রাঙ্গনের মধ্যে খুব সুন্দর ভাবে --

শুকনো ঘাস শুকনো গাছ জের মধ্যে থেকে কোনো মানুষ জনমানবহীন একটা দৃশ্য যে দৃশ্যটি আমাকে মন্ত্রমুগ্ধ করেছে।

মানুষ ঢুকছে। দুটি মানুষ ছাতা নিয়ে তারা প্রবেশ করছে আবাসনে মধ্যে। এই দৃশ্যটি আমার কাছে খুব ভালো লেগেছে এবং যারা থাকে তাদের প্রতিও আমার সমবেদনা।

এই দৃশ্যটিতে নীল আকাশের মধ্যে কোনো ও জলাশয়ের একটি দৃশ্য পাশে বেশ কিছু জমিতে বেশ গাছপালা শায়িত রয়েছে।